সব এখানে ছেলেপুলে লোকজন দাঁড়িয়ে আছে। মোটরসাইকেল --

নতুন করে ঘর তৈরি হচ্ছে-এ।

এটা একটা বড় গেট । পাশে ছোট গেট ও আছে।

পাঁচ ছয় সাত আট নয় নয়টা খুটি আছে। একটা খুঁটি ভাঙা বাড়িগুলি সব ঘর আছে।